এখানে চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এবার এখানে চার তলা বিল্ডিং রয়েছে সামনে নানা রকম জিনিস পাওয়া যায় সামনে অনেক বড় বড় দোকান রয়েছে।

একটি শপিং মল রয়েছে এবং শপিং মল টি চার পাঁচ তলা ।

এবং প্রতিটি বেশি দোকান খোলা রয়েছে এবং এখানে একটি ওষুধের দোকানো রয়েছে সামনে--

তো এটা একটা সুন্দর জায়গা তো এখানে নানা রকম মানুষ আসে এটা একটা অফিস রুম এখানে রাখলে অনেকগুলি।

সাইকেল এবং মোটরসাইকেল রয়েছে। সামনে একটি বড় হাই রোড রয়েছে।

এটি একটা বাস স্ট্যান্ড । তো বাস স্ট্যান্ড টির না যে সকাল সকাল জল দিয়ে পুরা বাস স্ট্যান্ড -টি ধোয়া হয় এবং এখানে নানা রকম পোস্টার রয়েস --

এটা একটি সুন্দর বাড়ি। এটা একটি তিনতলা বাড়ি এবং উপর একটি সবুজ --

না এটা একটা সুন্দর এর থেকে প্রাকৃতিক দৃশ্য তো এখানে প্রকৃতি যেমন নানা রকমের জিনিস হয়--